দোকানটির নাম মিঠু মটোর গ্যারেজ ।

দোকানটিতে অনেকগুলি লাইট জ্বলে আছে।

এটি জলদাপাড়া জাতীয় উদ্যানের ছবি।

ছবিতে আমরা একটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি।

বাসস্ট্যান্ড -এর উপরের ছাদটি টিন -এর তৈরি । টিন -টি নীল রঙের।

পাশে একটা কালো স্কুটিও দেখা যাচ্ছে।

সামনে একটি পার্লার -এর দোকান দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা সমুদ্রের একটি তীর দেখতে পাচ্ছি।

এতে আমরা খুব সুন্দর একটি আলোকসজ্জা দেখতে পারছি এটি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে।

রাস্তার পাশে অনেক গাছও দেখা যাচ্ছে।

দেওয়ালে একটি ভগবানের ছবিও দেখা যাচ্ছে।

ছাত্রীরা নীল রঙের পোশাক পরে আছে।

আবার সাইকেল দেখা যাচ্ছে।